আমার প্রিয় দেশবাসী নমস্কার
৩রা অক্টোবর ২০১৪ বিজয়া দশমীর পার্বণ মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে আমরা সবাই মিলে একটা যাত্রা শুরু করেছিলাম
মন কি বাতএর সেই যাত্রার আজ ৫০তম পর্ব পূর্ণ হলো
বলা যায় গোল্ডেন জুবিলি এপিসোড স্বর্ণময় এপিসোড
এবারে যতো চিঠি ও ফোন এসেছে তার বেশিরভাগই এই ৫০তম সংস্করণ প্রসঙ্গেই বলেছে
মাই গভ অ্যাপের মাধ্যমে দিল্লির অংশুকুমার কমলকুমার পাটনা থেকে বিকাশ যাদব আবার একই ভাবে নরেন্দ্রমোদী অ্যাপএ দিল্লির মণিকা জৈন পশ্চিমবঙ্গের বর্ধমান থেকে প্রসেনজিত সরকার নাগপুরের সঙ্গীতা শাস্ত্রী এঁরা প্রত্যেকেই প্রায় এক রকম প্রশ্ন পাঠিয়েছেন
এঁদের বক্তব্য সাধারণ মানুষ আপনার সঙ্গে যোগাযোগ করেন টেকনোলজির নানান সোস্যাল মিডিয়া অ্যাপের মাধ্যমে কিন্তু আপনি জনসাধারনের সঙ্গে যোগাযোগ করার জন্য রেডিও মাধ্যম বেছে নিলেন কেন এই প্রশ্ন খুবই স্বাভাবিক
আজকের যুগে মানুষ যখন রেডিওকে প্রায় ভুলতে বসেছিল সেখানে মোদী কেন রেডিওকে ফিরিয়ে আনল এ নিয়ে আমি আপনাদের একটা গল্প বলি
সে সময় ১৯৯৮ সাল আমি হিমাচল প্রদেশে ভারতীয় জনতা পার্টির কর্মকর্তা হিসেবে কাজ করছি
মে মাসের সন্ধেবেলা আমি কোনও পাহাড়ী অঞ্চলে কাজ করতে যাচ্ছি
হিমাচলের ঠাণ্ডায় রাস্তার ধারে একটা চায়ের দোকানে চা খেতে দাঁড়িয়ে চা চাইলাম
খুব ছোট দোকান কোনও ছাদ নেই একটা ঠেলা গাড়িতে সব রেখে একা হাতেই একজন মানুষ চায়ের দোকান চালাচ্ছেন
তিনি একটা কাঁচের প্লেটে মিঠাই দিয়ে বললেন আগে মিষ্টিমুখ করুন তারপর চা খাবেন
জানতে চাইলাম বাড়িতে কোনও বিয়েসাদী বা পুজোআর্চা হয়েছে কি এ কি তার মিষ্টি দোকানী বললো আরে না না আপনি কি খবর রাখেন না এ কথা বলার সঙ্গে তাঁর এত খুশি ও উচ্ছ্বাস দেখে আমি জানতে চাইলাম আরে কি খবর সেটা বলুন আমাকে তিনি বললেন আরে আজ ভারত বোম ফাটিয়েছে
আমি কিছুই বুঝতে পারছি না
এবার দোকানী বললেন এই নিন রেডিও শুনুন
রেডিওয় শুনলাম সেই বোমা ফাটানো নিয়ে আলোচনা চলছে
দোকানী জানালো প্রধানমন্ত্রী অটলবিহারি বাজপেয়ীজী সেই বোমা ফাটানোর পরমাণু বোমার পরীক্ষার ঐতিহাসিক গুরুত্ব সেই দিনটির তাৎপর্য নিয়ে রেডিওতে বলেছেন তিনি শুনেছেন
দোকানদার ভদ্রলোকের খুশি নাচ দেখতে দেখতে আমি ভাবছিলাম জনমানবশূণ্য এই এলাকা বরফে ঘেরা পাহাড়ী অঞ্চলে জঙ্গলের মাঝে এই দোকানী সারাদিন রেডিও শুনছেন তাঁর এই দোকানে
রেডিও তাঁর মনে বড় প্রভাব বিস্তার করছে অনেক খবর পাচ্ছেন
তখনই আমি উপলব্ধি করেছিলাম আমাদের রেডিও প্রত্যেক মানুষের সব থেকে কাছে পৌঁছতে পারে জুড়তে পারে মানুষকে
রেডিওর প্রকাণ্ড ক্ষমতা
রেডিওর কম্যুনিকেশন রিচ এবং তার সুদূরপ্রসারী প্রভাবের কথা আমি সেই থেকে ভেবে চলেছি
এরপর যখন আমি প্রধানমন্ত্রী হলাম সব থেকে শক্তিশালী সংযোগ মাধ্যমের সাহায্য নেবো এটাই স্বাভাবিক
২০১৪র মে মাস থেকে যখন আমি প্রধান সেবকএর দায়িত্ব পালন করা শুরু করলাম আমার মনে হয়েছিল আমাদের দেশের একতা আমাদের গৌরবময় ইতিহাস শৌর্য বৈচিত্র্য সাংস্কৃতিক বিবিধতা মানুষের নানান কর্মযজ্ঞ তার পুরুষকার আবেগ ত্যাগ তপস্যা ভারতের এই কাহিনিকে সারা দেশের সমস্ত মানুষের কাছে ছড়িয়ে দেওয়া দরকার
দূর দূর গ্রাম থেকে মেট্রো শহরগুলিতে কিষাণ থেকে তরুণ প্রফেশন্যাল সব্বার কাছে পৌঁছে দিতে হবে দেশের এই সব কথা এবং এভাবেই মন কি বাত করা শুরু হয়েছিল
প্রতি মাসে লাখ খানেক চিঠি পড়তে পড়তে ফোন কল শুনতে শুনতে বিভিন্ন অ্যাপে আসা নানান কথা জানতে জানতে এবং সেগুলি এক সঙ্গে মিলিয়ে আমার নিজের নানান হাল্কা মজার কথা বলতে বলতে ৫০তম এপিসোডে পৌঁছে গেছি
৫০তম এপিসোডের যাত্রা আমরা সব্বাই মিলে সেরে ফেলেছি
মন কি বাত নিয়ে আকাশবাণী একটা সমীক্ষা করেছে
সেই সমীক্ষার ফলাফল খুবই উৎসাহব্যঞ্জক
সার্ভে থেকে জানা যাচ্ছে যে শ্রোতারা মন কি বাত শুনে আসছেন তাঁদের মধ্যে সত্তর শতাংশ মানুষ মন কি বাতএর প্রত্যেকটা এপিসোডই শুনেছেন
বেশিরভাগ মানুষের ধারণা মন কি বাত সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে ইতিবাচক
চিন্তাভাবনা বাড়িয়ে দিয়েছে
মন কি বাতএর মাধ্যমে গণআন্দোলন অনেক বিস্তৃতি লাভ করেছে
হ্যাস ট্যাগ ইণ্ডিয়া পজিটিভ এই বিষয়ের উপর বহু আলোচনা হয়েছে
এই বিষয়টি আমাদের দেশবাসীর অন্তর্নিহিত ধারণাকে ইতিবাচক চিন্তাধারায় উদ্ভাসিত করেছে
জনগণ মন কি বাতএর মাধ্যমে পরস্পরের অভিজ্ঞতার বিনিময় করছেন তার সঙ্গে ভলান্টেরিজম অর্থাৎ স্বইচ্ছায় কিছু করার ভাবনা বাড়িয়ে দিচ্ছে
এটা এমনই একটা সুষ্ঠ পরিবর্তন যাতে মানুষ সমাজসেবার জন্য অনেক বেশি এগিয়ে আসছেন
আমি এটি দেখে খুবই আনন্দিত যে মন কি বাতএর জন্য রেডিওর এত জনপ্রিয়তা
শুধুমাত্র রেডিওর মাধ্যমে জনগণ এই মন কি বাত অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হচ্ছে না টিভি এফএম রেডিও মোবাইল ইন্টারনেট ফেসবুক লাইভ এবং periscopeএর সঙ্গে সঙ্গে নরেন্দ্রমোদী অ্যাপ এই সমস্ত মাধ্যমের সহায়তায় জনগণ মন কি বাত অনুষ্ঠানটিতে আন্তরিকতার সঙ্গে যোগদান করছেন
আমি মন কি বাত পরিবারের সকলে সদস্যকে এই অনুষ্ঠানের উপর বিশ্বাস রাখা এবং এতে অংশগ্রহণের জন্য আন্তরিক ধন্যবাদ দিচ্ছি
মাননীয় প্রধানমন্ত্রী মহাশয় নমস্কার হায়দ্রাবাদ থেকে আমি শালিনী বলছি
মন কি বাত অনুষ্ঠানটি একটি অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান
অনুষ্ঠানটির গোড়াতে মানুষের ধারণা হয়েছিল এই অনুষ্ঠানটি একটি রাজনৈতিক মঞ্চে পর্যবসিত হবে এবং এটি একটি আলোচনার বিষয়বস্তুও হয়েছিল
কিন্তু এই অনুষ্ঠান যেভাবে এগিয়ে যেতে লাগল তাতে আমরা দেখলাম রাজনীতির পরিবর্তে অনুষ্ঠানটি সামাজিক নানান সমস্যা এবং বিভিন্ন চ্যালেঞ্জের উপর কেন্দ্রীভূত এবং এই ভাবেই আমার মতন কোটি কোটি সাধারণ মানুষের সঙ্গে যুক্ত হয়েছে
ধীরে ধীরে আলোচনাও সমাপ্ত হল
এবার আমার প্রশ্ন হচ্ছে যে আপনি কী করে এই অনুষ্ঠানটিকে রাজনীতিমুক্ত করতে পারলেন
কখনও কি আপনার এই রকম মনে হয়নি আপনি এই অনুষ্ঠানটিকে রাজনীতির ক্ষেত্র হিসাবে ব্যবহার করতে পারেন অথবা এই অনুষ্ঠানের মঞ্চ থেকে সরকারী সাফল্যের কথা তুলে ধরতে পারেন
ধন্যবাদ
আপনার ফোন কলের জন্য অনেক অনেক ধন্যবাদ আপনার অনুমান সঠিক
আসলে নেতারা মাইক পেলে আর লক্ষকোটি শ্রোতা পেলে আর কী চাই কয়েকজন যুববন্ধু মন কি বাত অনুষ্ঠানে এসেছিলেন এবং সব বিষয়ের উপর পর্যালোচনা করেছিলেন
ওঁরা সবকটি পর্বের ভাষা বিশ্লেষণ করেছিলেন এবং অধ্যয়ণ করে দেখেছেন যে কোনো কোনো শব্দ কতবার করে প্রয়োগ করা হয়েছে আবার কোন কোন শব্দ বার বার বলা হয়েছে
ওঁরা এই সিদ্ধান্তে এসেছেন যে এই অনুষ্ঠানটি অ্যাপলিটিক্যাল
যখন মন কি বাত শুরু করা হয়েছিল তখন আমি নিশ্চিত ছিলাম যে এই অনুষ্ঠানের মধ্যে কোনও রাজনীতি থাকবে না
সরকারের কোনও বাহবা থাকবে না
এই অনুষ্ঠানে কোনও মোদি শব্দ থাকবে না এবং এই সঙ্কল্প নিশ্চিত করার জন্য আপনাদের সবার প্রেরণাই আমার সম্বল
প্রত্যেক মন কি বাত অনুষ্ঠান শুরুর আগে যে সমস্ত চিঠিপত্র কমেন্টস ফোন কলস আসে তার থেকে জানা যায় যে শ্রোতারাও এই অনুষ্ঠান শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন
মোদী আসবেন এবং চলে যাবেন কিন্তু আমাদের এই দেশ চিরস্থায়ী
আমাদের সংস্কৃতি অমর থাকবে
১৩০ কোটি ভারতবাসীর এই ছোটো ছোটো কাহিনিগুলি সর্বদা বেঁচে থাকবে
উৎসাহউদ্দীপনায় ভরপুর নতুন প্রেরণা দেশকে আরও উচ্চ শিখরে পৌঁছে দেবে
আমি কখনও কখনও অতীতকে ফিরে দেখি আর বিস্মিত হয়ে যাই
আমাদের দেশের কোনও এক জায়গার কোনও একজন চিঠি লিখে জানালেন ছোট দোকানদার অটো চালক সবজি বিক্রেতাদের মতো মানুষদের সঙ্গে আমাদের কখনও দরাদরি করা উচিত নয়
আমি চিঠিগুলি পড়ি আর তার মধ্যে এইরকম ভাব অনুভব করি এবং সেগুলি মনে গেঁথে রেখে কাজ করি
দুটো ঘটনাই আমি নিজে উপলব্ধি করেছি এবং ওদের সঙ্গেও শারে করে নিচ্ছি এবং আপনাদের সকলের সঙ্গেও ভাগ করে নিচ্ছি
কিন্তু কে জানে কখন আবার এই কথাগুলো ঘরে ঘরে পৌঁছে যাবে
সোস্যাল মিডিয়া আর হোয়াটস্অ্যাপএ ঘুরে বেড়াবে এবং আর এক পরিবর্তনের দিকে এগিয়ে যাবে
স্বচ্ছতার উপর আপনাদের পাঠানো গল্পগুলি সাধারণ মানুষের অনেক অনেক উদাহরণ জানি না কীভাবে কখন ঘরে ঘরে স্বচ্ছতার এই শিশু ব্র্যাণ্ড অ্যাম্বাসেডারএর জন্ম দিয়েছে যে পরিবারের সদস্যদেরও সচেতন করে আবার কখনও কখনও ফোন করে মাননীয় প্রধানমন্ত্রী মহাশয়কেও আদেশ দিয়ে থাকে
কোনোদিন কোন সরকারের এতটা ক্ষমতা হবে কি যে সেলফি উইথ ডগটার অর্থাৎ নিজের কন্যার সাথে নিজস্বীর মত প্রকল্প হরিয়ানার এক ছোট্ট গ্রাম থেকে শুরু হয়ে সমগ্র দেশেই নয় সারা বিশ্বেও ছড়িয়ে পড়বে
সমাজের প্রত্যেক শ্রেণির মানুষ এমনকি সেলিব্রিটিরাও এই বিষয়টির সঙ্গে যুক্ত হয়েছে
সমাজের চিন্তাধারাকে এমন এক আধুনিক ভাষ্যভঙ্গিমায় তুলে ধরা হয়েছে যাতে আধুনিক প্রজন্ম আলোকিত হয়
কখনো কখনো মন কি বাত নিয়ে মজাও করা হয়েছে
কিন্তু আমার মনে সব সময়ই ১৩০ কোটি দেশবাসী বিরাজ করছে
তাদের মনই আমার মন
মন কি বাত কিন্তু সরকারি কথা নয় এটা সমাজের কথা
মন কি বাত একটা আশাব্যঞ্জক উচ্চাকাঙ্ক্ষী ভারতের কথা
ভারতের মূল প্রাণশক্তি রাজনীতি বা রাজশক্তি নয়
ভারতের মূল প্রাণশক্তি হলো সমাজনীতি বা সমাজশক্তি
সমাজজীবনের অনেক দিক থাকে যার মধ্যে রাজনীতিও একটা দিক মাত্র
রাজনীতি যদি মূল বিষয় হয়ে যায় তা কোন সুস্থ সমাজব্যবস্থার প্রতিচ্ছবি হতে পারে না
কখনও রাজনৈতিক ঘটনা বা রাজনৈতিক মানুষেরা এতটাই গুরুত্বপূর্ণ হয়ে পড়ে যে সমাজের অন্য প্রতিভা বা অন্য উদ্যম ক্ষমতা অবহেলিত হয়ে পড়ে
ভারতের মতো দেশের উজ্জ্বল ভবিষ্যতের জন্য জনমানুষের প্রতিভা এবং সমাজের অন্যান্য বিষয়গুলি যাতে উপযুক্ত স্থান পায় সেটা খেয়াল রাখা আমাদের সকলের মিলিত দায়িত্ব
আর মন কি বাত এই লক্ষ্যে এগিয়ে চলার একটা ক্ষুদ্র বিনম্র প্রচেষ্টা
ফোন কল 2
নমস্কার প্রধানমন্ত্রী জি আমি প্রমিতা মুখার্জি বলছি মুম্বই থেকে
স্যার মন কি বাতএর প্রত্যেক পর্ব গভীর চিন্তাভাবনায় তথ্যে ইতিবাচক কাহিনি এবং সাধারণ নাগরিকের শুভ কর্মে পরিপূর্ণ থাকে
তাই আমি জিজ্ঞেস করতে চাই যে প্রত্যেক প্রোগ্রামের আগে আপনি কতটা প্রস্তুতি নেন
ফোন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ
একদিক থেকে আপনার এই আপনার প্রশ্নটি আমাকে একজন আপনজন মনে করেই করা
আমি মনে করি মন কি বাতের ৫০তম পর্বের সবচেয়ে বড় কৃতিত্ব এই যে আপনি প্রধানমন্ত্রীকে নয় যেন নিজের এক ঘনিষ্ঠ সঙ্গীকে প্রশ্ন করছেন
এটাই তো গণতন্ত্র
আপনি যে প্রশ্নটি করেছেন সহজ ভাষায় যদি তার উত্তর দিই তাহলে বলব কিচ্ছু না
আসলে মন কি বাত আমার জন্য খুবই সোজা একটি কাজ
প্রত্যেক মন কি বাতের আগে মানুষে চিঠি পাঠায়
মাই গভ আর নরেন্দ্রমোদী অ্যাপএ মানুষেরা তাদের মতামত ভাগ করে
একটি টোল ফ্রি নাম্বারও আছে 1XXX এক্সএক্স 7800 ওখানে কল করে মানুষেরা নিজের বার্তা নিজের কন্ঠে রেকর্ডও করে
আমি চেষ্টায় থাকি যে মন কি বাতের পূর্বে যতটা সম্ভব চিঠি আর মন্তব্য নিজেই পড়ে নেওয়ার
আমি অনেকগুলি ফোনকলও শুনি
এবার মন কি বাতের এপিসোড যত এগিয়ে আসতে থাকে আমি বিভিন্ন স্থানে ভ্রমণের সময় আপনাদের পাঠানো মতামত এবং চিন্তাধারা খুব মন দিয়ে পড়তে থাকি
আমার দেশবাসীরা সর্বক্ষণ আমার মনের মধ্যে বিরাজ করে
তাই যখন আমি কোনো পত্র পড়ি তখন প্রেরকের পরিস্থিতি তার ভাবনা আমার চিন্তাধারার অংশ হয়ে যায়
সেই পত্রটি আমার জন্যশুধুমাত্র কোন কাগজের টুকরো থাকে না
আর এ ছাড়াও আমি প্রায় 4045 বছর একটানা পরিব্রাজকের জীবন যাপন করেছি আর দেশের অধিকাংশ জেলাতেও গিয়েছি
দেশের প্রত্যন্ত জেলাগুলিতেও আমি অনেকটা সময় কাটিয়েছি
আর এই কারণেই যখন আমি কোনো পত্র পড়ি তখন খুব সহজেই সেই স্থানকালের সাথে নিজেকে সংযুক্ত করতে পারি
এরপর আমি কিছু তথ্য যেমন গ্রাম ব্যক্তির নাম এই ধরনের তথ্যগুলি নোট করি
সত্যি বলতে কি মন কি বাতএ কণ্ঠ তো আমারই থাকে কিন্তু উদাহরণ আবেগ ও প্রাণশক্তি আমার দেশবাসীর
আমি মন কি বাতে অবদানকারী সকল ব্যক্তিকে ধন্যবাদ দিতে চাই
এরকম লাখ লাখ মানুষ আছে যাদের নাম আমি আজ পর্যন্ত মন কি বাতে নিতে পারিনি কিন্তু তারা হতাশ না হয়ে নিজেদের পত্র নিজেদের মন্তব্য পাঠাতেই থাকে
আপনাদের বিচার আপনাদের ভাবনা আমার জীবনে খুব গুরুত্বপূর্ণ
আমার সম্পূর্ণ আস্থা আছে যে আপনাদের বার্তা আগের থেকে অনেকগুণ বেশি আমার কাছে আসবে আর মন কি বাতকে আরও মনোগ্রাহী প্রভাবশালী এবং উপযোগী করে তুলবে
এটাও চেষ্টা করা হয় যে সব চিঠি মন কি বাত অনুষ্ঠানে অন্তর্ভুক্ত করা হয় না সে সব চিঠি আর পরামর্শের প্রতি সংশ্লিষ্ট বিভাগও যেন নজর দেয়
আমি আকাশবাণীর সকল প্রচার মাধ্যম দূরদর্শন অন্যান্য টিভি চ্যানেল সোশিয়াল mediaর বন্ধুদেরও ধন্যবাদ দিতে চাই
তাঁদের পরিশ্রমে মন কি বাত সব থেকে বেশি লোকের কাছে পৌঁছে যাচ্ছে
আকাশবাণীর টিম প্রত্যেক episodeএ অনেক ভাষাতে প্রচারের জন্য তর্জমা করে
কিছু ঘোষক আঞ্চলিক ভাষাতে মোদীর কথা বলার ও কণ্ঠের শৈলীতে মন কি বাত শোনায়
এই ভাবে তাঁরা তিরিশ মিনিটের জন্য নরেন্দ্র মোদী হয়ে যান
আমি ওঁদেরকেও ওঁদের ট্যালেন্ট এবং স্কিলের জন্য অভিনন্দন জানাই ধন্যবাদ দিতে চাই
আমি আপনাদের সবাইকে অনুরোধ করছি এই অনুষ্ঠানটিকে নিজেদের আঞ্চলিক ভাষাতেও যেন অবশ্যই শোনেন
আমি মিডিয়ার ওইসব বন্ধুদেরও আমার মন থেকে ধন্যবাদ জানাই যাঁরা নিজেদের চ্যানেলে নিয়মিত ভাবে মন কি বাত অনুষ্ঠান প্রচার করছেন
কোনও রাজনৈতিক ব্যক্তি মিডিয়া থেকে তুষ্ট হয় না ভাবেন তাঁকে অনেক কম কভারেজ করা হয় অথবা নেতিবাচক কভারেজ হয় কিন্তু মন কি বাত অনুষ্ঠানে প্রচারিত অনেক বিষয় মিডিয়া নিজেদের বিষয় করে নিয়েছে
স্বচ্ছতা সড়ক সুরক্ষা ড্রাগস ফ্রি ইন্দিয়া সেলফি উইথ ডগটার ইত্যাদি বিষয়গুলিকে মিডিয়া সৃজনাত্মক পদ্ধতিতে এক অভিযানের রূপরেখা দিয়ে এদের এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করেছে
টিভি চ্যানেলগুলো এটাকে মোস্ট ওয়াচড রেডিও programmeএ তৈরি করেছে
আমি আমার মন থেকে মিডিয়াকে অভিনন্দন জানাই
আপনাদের সাহায্য ছাড়া মন কি বাত অনুষ্ঠানের এই যাত্রা অসম্পূর্ণ থাকতো
নমস্কার মোদি জী আমি নিধি বহুগুণা বলছি মসুরী উত্তরাখণ্ড থেকে আমি দুটি যুব সন্তানের মা
আমি প্রায় দেখেছি এই বয়সের ছেলেমেয়েরা চায় না যে ওদের কেউ বলুক কি করা উচিত
সে হতে পারে ওদের টিচার বা মাবাবা
কিন্তু যখন আপনার মন কি বাত অনুষ্ঠানে ছেলেমেয়েদের কিছু বলেন ওরা মন থেকে সেটা উপলব্ধি করে আর মেনেও নেয় আপনি কি এই রহস্য আমাদের সঙ্গে ভাগ করে নেবেন আপনি কি যে ভাবে বলেন বা যে সব বিষয় সামনে নিয়ে আসেন ছেলেমেয়েরা ভালোভাবে বুঝে ইমপ্লিমেন্ট করে ধন্যবাদ
জী আপনার ফোন কলের জন্য অনেক অনেক ধন্যবাদ
সাধারণভাবে আমি বলি আমার কাছে কোনো রহস্য নেই
আমি যেটা করছি সেটা সব পরিবারে হয়ত হয়
সহজ ভাষাতে বলি আমি ওই সব যুবাদের মতো নিজেকে তৈরি করার চেষ্টা করি নিজেকে ওই পরিস্থিতিতে রেখে ওদের মতামতের সঙ্গে সামঞ্জস্য রেখে একটি ওয়েভ লেংথ ম্যাচ করার চেষ্টা করি
আমাদের নিজেদের জীবনে কিছু পুরোনো ব্যাগেজ আছে সেগুলো যদি সামনে আনা না হয় তাহলে কাউকে বোঝানো সহজ হয়ে যায়
কখনো কখনো আমাদের পুরনো সংস্কারগুলি ভাবনার বিনিময়ে অন্তরায় সৃষ্টি করে
মেনে নেওয়া বা না মেনে নেওয়া এবং নিজের প্রতিক্রিয়া জাহির করার চেয়েও অন্যের কথা বোঝাটাকে আমার অগ্রাধিকার দিয়ে থাকি
আমার অভিঞ্জতা বলে এরকম পরিস্থিতিতে সামনের মানুষ আমাকে কনভিন্স করার জন্য বিভিন্ন তর্ক অথবা চাপ সৃস্টি না করে আমার ওয়েভ লেংথ এ আসার চেষ্টা করে
এইজন্য কমিউনিকেশন গ্যাপ থাকে না তারপর দুজনেই আমারা এক বিচারের সহমতে পৌঁছে যাই
দুজনের মধ্যে কেউ আমারা বুঝতেই পারি না এক জন কখন কিভাবে নিজের চিন্তধারা ছেড়ে অন্যের কথা স্বীকার করে নিয়েছে আর নিজের করে ফেলেছে
বর্তমানের যুবাদের ভাল গুণ হলো সে যেটা নিজে বিশ্বাস করে না সেটা কখনো করে না আর যখন কোনো জিনিসে বিশ্বাস করে তখন সব কিছ ছেড়ে তার পিছনে লেগে যায়
প্রায়ই লোকেরা পরিবারের বড়ো আর Teenagerদের মধ্যে কমিউনিকেশন গ্যাপ নিয়ে আলোচনা করে
কিন্তু বেশির ভাগ পরিবারে teenagerদের সঙ্গে সীমিত বিষয়ে আলোচনা হয়
বেশিরভাগ সময় পড়াশোনার কথা অথবা অভ্যাস লাইফ স্টাইল নিয়ে কথা বার্তা হয় এটা কর এটা না কর
কোনো রকম শর্ত আরোপ না করে খোলা মনে কথাবার্তা ধীরে ধীরে পরিবারের মধ্যে কম হয়ে যাচ্ছে এটাও চিন্তার বিষয়
প্রত্যাশার বদলে গ্রহণ করলে এবং খারিজ না করে আলোচনা করলে যে কোনও সংবাদমাধ্যমই গুরুত্ব পায়
নানা ধরনের কর্মসূচি এবং সোস্যাল মিডিয়ার মাধ্যমে যুবসমাজের সঙ্গে আমি অবিরাম যোগাযোগ রেখে চলেছি
যুবসমাজের ভাবনাচিন্তা থেকে আমি সবসময় শিখি
তরুণদের কাছে নানা ধরনের আইডিয়া থাকে
তরুণরা উদ্যোমী উদ্ভাবনী এবং লক্ষ্যে অবিচল
মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে আমি তরুণদের প্রচেষ্টা এবং চিন্তাভাবনাগুলো আরও বেশি করে ভাগ করে নিতে চেষ্টা করি
আমরা প্রায়ই বলে থাকি যে তরুণরা খুব বেশি তর্ক করে
আমি বলি কি সদ্য তরুণরা যত প্রশ্ন করবে ততই ভালো
কারণ তারা সবকিছুই তলিয়ে দেখতে চায়
কেউ কেউ বলেন তরুণদের ধৈর্য্য নেই
কিন্তু আমি মনে করি যে ওদের কাছে নষ্ট করার মত সময় নেই
আজকের তরুণ প্রজন্ম যে অনেক বেশি উদ্ভাবনী ক্ষমতাসম্পন্ন তার কারণ এটাই
আমার মনে হয় আজকের তরুণরা খুব উচ্চাকাঙ্ক্ষী এবং তারা অনেক বৃহৎ চিন্তা করে
এটাই ভালো ওরা স্বপ্ন দেখুক এবং সেই স্বপ্ন সফল করুক এটাই তো নতুন ভারত
কেউ কেউ বলেন তরুণ ছাত্ররা একসঙ্গে নানারকম কাজ করতে চায়
আমি বলি এতে খারাপ কী আছে ওরা মাল্টিটাস্কিংএ পারদর্শী তাই ওরা এরকম করে
আমরা যদি চারদিকে দেখি সেখানে দেখব সামাজিক উদ্যোগ হোক স্টার্টআপ হোক খেলাধূলা হোক অথবা অন্য কোনও ক্ষেত্র সমাজে বড় বড় পরিবর্তন তরুণরাই নিয়ে আসে
সেই তরুণরা যারা প্রশ্ন করার এবং স্বপ্ন দেখার সাহস দেখিয়েছে
যদি আমরা তরুণদের ওপর সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ছেড়ে দিতে পারি এবং যদি খোলামনে তারা চিন্তাভাবনা প্রকাশ করতে পারে তাহলে তারা দেশের গঠনমূলক পরিবর্তন আনতে পারে
আর এটা তারা করছে
আমার প্রিয় দেশবাসী গুরুগ্রাম থেকে মাই গভ ওয়েবসাইটে বিনীতাজী লিখেছেন যে এবারের মন কি বাতএ আগামী ২৬শে নভেম্বরের সংবিধান দিবস নিয়ে কিছু বলা দরকার
তাঁর বক্তব্য এটি একটি বিশেষ দিন কারণ ভারতের সংবিধান চালু হওয়ার সত্তরতম বর্ষে আমরা প্রবেশ করছি
বিনীতাজী আপনার এই পরামর্শের জন্যে অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ কাল সংবিধান দিবস
যাঁরা আমাদের সংবিধান প্রণয়ন করেছেন সেই সব মহান ব্যক্তিত্বদের স্মরণ করার দিন
১৯৪৯ সালের ২৬শে নভেম্বর আমাদের সংবিধান গৃহীত হয়েছিল
সংবিধানের খসড়া তৈরির এই ঐতিহাসিক কাজটি সম্পন্ন করতে সংবিধান সভার ২ বছর ১১ মাস ১৭ দিন সময় লেগেছিল
কল্পনা করুন তিন বছরের মধ্যেই এই মহান প্রতিভাসম্পন্ন ব্যক্তিরা আমদের এত ব্যাপক ও বিস্তৃত সংবিধান উপহার দিয়েছেন
এঁরা যে অসামান্য গতিতে সংবিধান নির্মাণ করেছেন তা আজকের দিনেও টাইম ম্যানেজমেন্ট ও প্রোডাক্টিভিটির এক অনন্য উদাহরণ
এর অনুপ্রেরণায় আমরাও আমাদের দায়িত্বগুলো রেকর্ড সময়ে শেষ করতে উজ্জীবিত হই
সংবিধান সভা ছিল দেশের মহান প্রতিভাধর মানুষদের এক সমাবেশ
এতে প্রত্যেকে দেশকে এমন একটি সংবিধান প্রদান করতে দায়বদ্ধ ছিলেন যাতে ভারতের জনগণের ক্ষমতায়ন ঘটে দরিদ্রতম ব্যক্তিটিও সমর্থ হয়ে ওঠে
আমাদের সংবিধানের মূল বৈশিষ্ট্য হল যে এখানে অধিকার এবং কর্তব্য অর্থাৎ রাইটস এন্ড ডিউটিস বিষয়ে বিস্তারিত ভাবে বর্ণনা করা হয়েছে
দেশের নাগরিকদের জীবনে এই দুটি বিষয়ের ভারসাম্য দেশকে এগিয়ে নিয়ে যাবে
যদি আমরা অপরের অধিকারকে সম্মান করি তাহলে নিজেদের অধিকারও আপনা আপনি রক্ষিত হবে
আবার একইভাবে যদি আমরা সংবিধানে দেওয়া আমাদের কর্তব্য পালন করি তাহলে আমাদের নিজেদের অধিকার রক্ষার কাজটিও সম্পন্ন হবে
আমার মনে পড়ে ২০১০ সালে ভারতের গণতন্ত্রের ৬০ বছরে গুজরাটে আমরা হাতির পিঠের ওপর সংবিধান রেখে শোভাযাত্রা বার করেছিলাম
তরুণদের সংবিধান নিয়ে সচেতন করতে এবং তাদের সংবিধানের বিভিন্ন ধারা সম্পর্কে আগ্রহী করে তুলতে এটা একটা স্মরণীয় প্রয়াস ছিল
২০২০ সালে গণতান্ত্রিক দেশ হিসেবে আমরা ৭০ বছর পূর্ণ করতে চলেছি এবং ২০২২ সালে আমাদের স্বাধীনতার ৭৫ বছর পূর্ণ হবে
আসুন আমরা সবাই আমাদের সংবিধানের মূল্যকে আরও মর্যাদা প্রদান করি এবং আমাদের দেশে পিস প্রোগ্রেশন প্রসপেরিটি অর্থাৎ শান্তি উন্নতি এবং সমৃদ্ধি সুনিশ্চিত করি
আমার প্রিয় দেশবাসী সংবিধান সভা সম্পর্কে কথা বলতে গেলে সেই মহাপুরুষের অবদান অনস্বীকার্য যিনি সংবিধান সভার মূলে ছিলেন
এই মহাপুরুষ হলেন মাননীয় ড বাবাসাহেব আম্বেদকর
৬ই ডিসেম্বর তাঁর মহাপরিনির্বাণ দিবস
সমস্ত দেশবাসীর পক্ষ থেকে আমি বাবাসাহেবকে প্রণাম জানাই যিনি কোটি কোটি ভারতীয়কে সসম্মানে বাঁচার অধিকার পাইয়ে দিয়েছেন
প্রজাতন্ত্র বাবাসাহেবের চিন্তনের অন্তর্গত ছিল এবং উনি বলতেন যে ভারতের প্রজাতান্ত্রিক আদর্শ বহিরাগত নয়
প্রজাতন্ত্র বা সংসদীয় ব্যবস্থার সংজ্ঞা ভারতের জন্য নতুন কিছু ছিল না
সংবিধান সভায় উনি এক আবেগপ্রবণ আর্জি করেছিলেন যে এই স্বাধীনতা বহু লড়াইয়ের পরে আমরা অর্জন করেছি আর তাই আমাদের রক্তের শেষ বিন্দু দিয়েও একে রক্ষা করতে হবে
তিনি আরও বলতেন যে আমরা ভারতীয়রা যতই ভিন্ন ভিন্ন পরিবেশে বেড়ে উঠি না কেন দেশের কল্যাণের ভাবনা যেন সর্বদা অগ্রাধিকার পায়
ড বাবাসাহেব আম্বেদকরের মূল মন্ত্র ছিল ইন্দিয়া First
আরও একবার বাবাসাহেবকে আমার শ্রদ্ধাঞ্জলি
আমার প্রিয় দেশবাসী দুদিন আগে ২৩শে নভেম্বর আমরা সবাই শ্রী গুরুনানক দেবের জন্মজয়ন্তী উদ্যাপন করেছি
আগামী বছর অর্থাৎ ২০১৯এ তাঁর ৫৫০তম প্রকাশ পর্ব উদ্যাপন করতে চলেছি
শ্রী গুরুনানক দেব সর্বদা মানবজাতির কল্যাণ কামনা করেছেন
উনি সমাজকে সবসময় সত্য কর্ম সেবা করুণা ও সৌহার্দ্যর পথ দেখিয়েছেন
আমাদের দেশ আগামী বছর শ্রী গুরুনানক দেবের ৫৫০তম জন্মজয়ন্তী সাড়ম্বরে পালন করবে
এর বিস্তার দেশ ছাপিয়ে সারা দুনিয়ায় ছড়িয়ে পড়বে
সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত প্রদেশগুলিকে অনুরোধ করা হয়েছে ধুমধামের সঙ্গে এই দিনটি পালন করতে
এই ভাবেই শ্রী গুরুনানক দেবের ৫৫০তম প্রকাশ পর্ব সারা বিশ্বের সমস্ত দেশে উদ্যাপন করা হবে
এরই সঙ্গে শ্রী গুরুনানক দেবের সঙ্গে জড়িত সমস্ত পবিত্র স্থান জুড়ে একটি ট্রেনও চালানো হবে
সম্প্রতি আমি যখন এই ব্যাপারে একটি আলোচনা করছিলাম তখন আমার মনে পড়ল লখপত সাহিব গুরুদ্বারএর কথা
২০০১ সালে গুজরাটে ভূমিকম্পের সময় এই গুরুদ্বার বিপুলভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল কিন্তু যে ভাবে স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে রাজ্যসরকার ঐ গুরুদ্বার পুনরুদ্ধার করে তা উদাহরণযোগ্য
ভারত সরকার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে কর্তারপুর করিডর তৈরি করার
যাতে আমাদের দেশের যাত্রীরা সহজেই পাকিস্তানে অবস্থিত কর্তারপুরে শ্রী গুরুনানক দেবের পবিত্র ভূমি দর্শন করতে পারেন
আমার প্রিয় দেশবাসী ৫০তম পর্বের পর আমরা আবার মিলিত হব আগামী
মন কি বাতএ
আমার বিশ্বাস মন কি বাত অনুষ্ঠানটির বিষয়ে আমার যে চিন্তাভাবনা ছিল তা আপনাদের সামনে প্রথমবার তুলে ধরতে পারলাম কারণ আপনারাই তা জানতে চেয়েছিলেন
আমাদের এই যাত্রা চলতেই থাকবে
আপনাদের সাহচর্য আমি যত বেশি করে পাব ততই এই যাত্রা গভীর হবে এবং সন্তোষজনক হবে
কখনও কখনও মানুষের মনে প্রশ্ন ওঠে যে মন কি বাত থেকে আমি কী পেলাম আমি আজ এটা বলতে চাই যে মন কি বাতএর যে ফিডব্যাক আসে সেখানে একটা ব্যাপার আমার হৃদয় ছুঁয়ে গেছে বেশিরভাগ মানুষ বলেছেন যে তাঁরা যখন সপরিবারে বসে মন কি বাত অনুষ্ঠানটি শোনেন তখন তাদের মনে হয় যেন পরিবারেরই কর্তা তাদের মাঝে তাদেরই কথা তাদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন
আমি যখন এই কথাটা বিশদে জানতে পারলাম যে আমি আপনার আপনাদেরই একজন আপনাদের মাঝে এবং আপনারাই আমাকে বড় বানিয়েছেন তখন আমি খুব খুশি হলাম
আমি আপনাদের পরিবারের সদস্যরূপে মন কি বাতএর মাধ্যমে বারবার আসব আপনাদের সঙ্গে মিলিত হব
আপনাদের সুখদুঃখ আমার সুখদুঃখ
আপনার আকাঙ্ক্ষা আমার আকাঙ্ক্ষা
আপনার সদিচ্ছা আমারও সদিচ্ছা
আসুন এই যাত্রাকে আমরা আরও এগিয়ে নিয়ে যাই
অনেক অনেক ধন্যবাদ